হলুদ কালারের ও সাদা কালারের দেওয়াল দেখতে পাওয়া যা--

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে একটা দুকান দেখতে পাওয়া যাচ্চে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে--

মেশিনের পাশে একটা দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে একটা দরজা দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটিতে দেকতে পাওয়া যাচ্চে যে এখানে রাস্তার মইদ্যে একটা বড় মন্দির দেকতে পাওয়া যাচ্চে।

মন্দিরের পাশে তিনটার মোটরসাইকেল দেখতে পাওয়া যাচ্চে ।

যেখানে অনেক গুলু ফুলের চারা দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে অনেকগুলো গাসপালা দ্যাখতে পাওয়া যাচ্চে।

ছবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে একটা এসওটিএসে র দোকান দেখতে পাওয়া যাচ্চে।

এখানে রাস্তার পাশে অনেকগুলু দুকান দেকতে পাওয়া যাচ্চে।

যেখানে অনেকগুলু মুড়ি দেখতে পাওয়া যাচ্চে সেখানে একটা সোট ঘর দেখতে পাওয়া যাচ্চে ।

এই সোবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে একটা দুকান দেখতে পাওয়া যাচ্চে ।

ভিতরে অনেকগুলো রেড ও ব্ল্যাক কালার -এর টেবিল দেখতে পাওয়া যাচ্চে।

পিংক কালারের দেওয়াল দেখতে পাওয়া যাচ্চে দুটো স্কিন দেখতে পাওয়া যাচ্চে।

দুকানের বিতরে বাক্সগুলুতে অনেকগুলু ইস্ত্রি দেখতে পাওয়া যাচ্চে।